মেঝেটা কালো হয়ে আছে দেয়ালটাও কালো আর ছাই কালার হয়ে আছে ওপরে দুটো ব জানালা।

এটা একটা বাড়ি বাড়িটা মেঝেটা চকলেট ছাই কালার -এর মার্বেল করা আছে সামনে দুটো খয়েরি চেয়ার আছে।